হ্যাঁ, Hello বাপ্পি। হ্যাঁ কেমন আছো নিরব?

এইতো ভালো শরীর স্বাস্থ্য কেমন আছে?

Agriculture তো আমাদের এদিকে মোটামটি ভালো তোমার ওদিকে কেমন কী অবস্থা? হ্যাঁ আমারও তো গ্রামে থাকি গ্রামে কৃষিকাজ ভালো হচ্ছে ভালোই চলছে আগের চেয়ে অনেক ভালো। হ্যাঁ তো এখন তো সবরকম প্রায় শাকসবজি পাওয়া যাচ্ছে নাকি?

জি অবশ্যই দাম অনেক কম লাগছে তো ওই যে সবুজ শাকসবজির দাম অনেক কম যাচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছ সব ধরনের শাকসবজি প্রায় সব ধরনের শাকসবজি এখন কম মানে দাম কম কিন্তু ইয়ে বেশি আরকি শাকসবজি বেশি এখন নাকি বলো?

হ্যাঁ আমাদের কিছু চাষ বাস করি আরকি সবজি কিছু সবজি চাষ করি তো ফুলকপি চাষ করছি তো তোমরা কিছু চাষ চাষ করছো নাকি? আমি মনে করো টমেটো, বেগুন, সিম এইগুলা চাষ করছি। ও আচ্ছা আমাদের টমেটো চাষ করছি তো তোমাদের কোথায় টমেটো চাষ করেছো? আমি মনে করো ওই একসাথে টমেটো চাষ করছি। ও আচ্ছা তাহলে তো অল্প জমি বেশি জমি না আমাদের প্রায় তোমার আহ বিশ কয়েক মতো জমিতে টমেটো চাষ করছি আরকি আর প্রায় সাত আট শতকের মতো কফি চাষ করছি। আমাদের তো এতো ধ্যান ধারনা নেই এই সম্পর্কে বৈ থেকে পড়ছি তো একটু practical করতিছি এই ধরো বাসার সামনে একটু বড় খোলা ওঠান আছে আর পাশে যেহেতু মাঠ তো মাঠে একটু practice করতিছি। মাঠে একটু জমি টাও কম তো ওই এক জমি তেই তিন চারটা চাষ করার try করতিছি ও আচ্ছা তো ভালো হ্যাঁ সেখান থেকে তোমার মানে নিজের চাহিদা টাও পুরন হবে পাশাপাশি ওই কিছু অতিরিক্ত হয় তো পাশে যাদের নাই তাদের কে দিতে পারবে বা বিক্রি করতে পারবা, সবজি চাষ করা ভালো। আমাদের তোমার বিশেষ করে আমাদের বাণিজ্যিক উদ্দেশ্যে সবজি চাষ করা মানে বাজারে বিক্রি করার উদ্দেশ্য নিয়ে।

হ্যাঁ সেটাই আরকি মানে তোমরা আসলে করছো যে নিজের চাহিদা টাও পুরন হবে পাশাপাশি বেশি হলে তখন বাজারে বেচা, বিক্রি করা যাবে আরকি তাইতো?

তো বাসার সবাই কেমন আছে? হ্যাঁ বাসার সবাই ভালোই আছে তুমি যদি আমাকে ধ্যান, মানে বলতে যে agriculture মানে কৃষি, এই যে কৃষি কাজটা আমি শুরু করেছি এই যে টমেটো চাষ এক্ষেত্রে আমায় যদি একটু পরামর্শ দিত তাহলে আমার খুব ভালো হইতো। দেখো টমেটো টা তো আসলে আমাদের মানে বিশেষ করে শীতকালীন ফল মানে শীতকালীন সবজি একটা এটা কে আসলে কাঁচা অবস্থায় খাওয়া যায় পাকা অবস্থা তেও মানে ছালা যেটা যেটা কে বলা যায় সেভাবেও খাওয়া যায় তাইনা? টমেটো টা প্রথমে মানে তারা রোপণ মানে তারা বীজ নিয়ে এসে তারা বাসায় মানে না চাইতে রোপণ করে নিত মানে তারা মানে বীজ টা বপন করে তারা রোপণ মানে তারা পরিনত করতে হয় এটা তো জানো নাকি? হুম তারপরে কী করবো? সেটা কে ধরো আহ তারপরে সেটা কে মানে যে তুমি আশা করি আহ গাছ রোপণ করবে বা যে তুমি টমেটো চাষ করবা সে জমি তে গাছ টা রোপণ করতে হয় টমেটোর গাছ।